তো তার family হচ্ছে তাকে cancer হয়েছে সেই জন্য খাবার দাবার দেয় না room এ রাখেনা এরকম তো just ওর তো family আসে তারপরে ওই রকম ওর পরিবার থাকার পরেও ওরকম অবস্থা রাস্তার ধারে যদি তাকাই দেখি এরকম কত অসহায় মানুষ ঘুমানোর জায়গা নাই হম রাস্তায় পরে আছে অসহায় মানুষ হ্যাঁ তবে পুরুলিয়ার ব্যাপারে আমি একটু জানি australia র ব্যাপারে আমি একটু জানি যে অস্ট্রলিয়া নাকি আবার উদ্ভট ব্যাপার অস্ট্রলিয়া আচ্ছা অস্ট্রলিয়া দেশ নাকি মহাদেশ নাকি তুমি বলতে পারবা অস্ট্রলিয়া দেশে

এটাতো দেশই তুমি তো ছোট বেলায় পড়ছো সাতটা মহাদেশ তার মধ্যে অস্ট্রলিয়া একটি মানে কি অস্ট্রলিয়া মহাদেশের কথা বললাম অস্ট্রলিয়া আমি বললাম যে অস্ট্রলিয়া দেশ নাকি মহাদেশ আচ্ছা তোমার প্রশ্ন হলো অস্ট্রলিয়া দেশ নাকি মহাদেশ

অস্ট্রলিয়া তো দেশই অস্ট্রলিয়া দেশ নাকি মহাদেশ সেটা নিয়ে তুমি পরে একটু খোঁজাখুঁজি করতে পারো বন্ধু আছে উনি আবার আমাকে বলছিলো এরকম যে অস্ট্রলিয়াই আমাদের থেকে উল্টা আবহওয়া আমাদের এখানে যখন গরম ওদের ওখানে ঠান্ডা পরে দেখেছি ঠান্ডা জামা কাপড় পরে ছবি টোবি দিয়ে বেড়েছে আবার যখন আমাদের এখানে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 তাহলে আমাদের থাকে বিপরীত হলো অস্ট্রলিয়া আমার জানা মোতে আমি নিস্চিত ছিল করে বলতে পারছি আচ্ছা তবে যেটা আঃ আমি লক্ষ্য করেছি

খুব বেশি ঠান্ডা পড়েনা আর কারণ হচ্ছে বোরো বোরো দালান কুঠা শহর থেকে যখন একটু বের হয় যখন আসে পাশে ফাঁকা জায়গা থাকে তখন হু হু করে শীত চলে আসতেছে শীত ও প্রভাব ও ত্রিব্র ঠান্ডায় দাঁড়ানো যাই না হ্যাঁ এরকম হয় শহরে যেখানে মানে আবাসিক স্থল গাছ পালা কম সেখানে গরম

শহর থেকেই দেখা যাবে যেখানে একটু গাছ পালা আছে সেখানে ঠান্ডাটা বেশি লাগতেছে আমরা যেখানে আছি এই খানে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

বুঝতে পারছি আমার এখানে আমার আমার আমি যেই room এ থাকি সেই room এ অনেক বেশি ঠান্ডা তুমি এখন কোন floor এ থাকো আমি এখন দ্বিতীয় তলায় অথাৎ দ্বিতীয় তলাতেই থাকি

আচ্ছা আমি আবার উপরে থাকি তো সাততলায় থাকি এখানে দেখা যাই যে যদি আমি জানলা তা খুলেদিই room জমে যাবে এই রকম একটা অবস্থা হয় তাহলে তো তোমার গরম কালে অনেক শান্তি হ্যাঁ আমি গরম কালে দেখা যাই যে

গরম কালে দেখা হবে তোমার সাথে তবে শীত কালটা ভালো হু আমার মনে হয় বসন্তের উপরে কিছু নাই বসন্তে তুমি ঠিক আছে থাকো hello

আরে ভুলে গেলে পরশু যে পিকনিক টা করে একবার phone করলে না? আর বলিস না এরা একটা মানে কি বলবো তোর আমাদের আহ internal একটা exam ছিল ঠিকাছে।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

ও তাহলে তো তোর কলেজে পরিক্ষা চলছে নাকি?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 ও তুই তো honor's নিয়েছিলিস না history তে নাকি?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 তো honor's কি এটা কি third year না second year? আহ এটা আমার চলছে third year চলছে মানে পরীক্ষা আহ হবে এবার আহ exam দিবো এটা আমদের internal চলছে তারপরে আহ ইয়ে হবে মানে final exam টা হবে।

হ্যা আমার আমি science নেয়নি কারন আহ কি বলবো আহ কি নিয়েছি মানে ইয়ে কি বলে ওটা arts নিয়েছিস আচ্ছা আমি ধর সেই তো পড়া ছেড়ে দেয়েছি আর তো পড়াশুনা line এ যাইনি কাজকর্ম এসব দিকেই পরে আছি। হ্যা তাইতো তুই তো আহ তুই তো একটা কাজ ধরে নিলি একটা company তে তো আমার সেই কি বলবো। যে বলেছিলাম honor's নিয়ে অনেক মানে problem ইয়ো তাও এখন করছি সেই তুই বললি না যে টাকা দেখতে গেলে হবে না চালাতে হবে তো ও এখন চলছে আরকি মোটামুটি। সেটাই পড়াশুনাটা কোনরকমভাবে চালালে যে certificate টা পাবি ধর graduate এর graduate হু সেটাই এটা তুই কত কতদূর পড়াশুনা করেছিলি? কেন রে আমি দিয়েই তো আর পড়াশুনা করিনা। ও আহ কত ছিলো মানে এমনি আহ result percentage এর result প্রায় আশি percent এর মত ছিলো। আশি percent?

না না না আমরা দিয়েছি পরিক্ষা দুই হাজার আঠারোতে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 ও সেটাই problem তাহলে ওখানেই হ্যা এবার ধর পড়াশুনা plus বিয়ে করে নিয়েছি তখন তো income একটা দরকার। হু হু সেটাই বুজতেই পারছি হ্যা হ্যা আর কি আর কি বলছিলাম যে তাহলে তো। আহ পরশু তো পিকনিক আমি তো ভুলেই গিয়েছিলাম তো আহ তাহলে তো একবার সব কিছু আবার ইয়ে করতে হবে এক জায়গায় সব হয়ে একটা meeting তো করতে হবে। হ্যা সেটা কিন্তু আজকে যে বলছিলিস যে master এর কাছে যাবি একবার সন্ধ্যে বেলাতে। হ্যা master এর কাছে যাবো বলছিলাম তো আমাকে sir কিন্তু ফোন করেছিলো হ্যা আমার যখন exam চলছিলো তখন ফোন করেছিলো তো sir আমাকে পায়নি আহ তো আমাকে SMS এ বলেছিলো যে, আহ আমি একটা coaching center মানে ওর একটা মানে বন্ধু sir এর একটা বন্ধু coaching center খুলছে তো sir ওখানে পড়াবে তো ও বলছে আজকে বিকালে থাকতে পাবো তো সন্ধ্যার দিকে আহ ফাঁকা থাকতে পারি তো আমাকে sir বললো যে phone করে বলে দিবো আহ এটাই বললো। ও sir তাহলে coaching center খুলেছে নাকি এখন? মানে sir খুলে নাই, মানে sir ওখানে পড়াবে মানে ওর একটা আহ বন্ধু sir এর একটা বন্ধু হ্যা sir ওখানে পড়াবে তো একটা বন্ধু খুলছে মানে উদ্বোধন করবে আজকে। ও তবে sir যে হারে পড়াশুনা করায় তা সে হারে তো sir একটা coaching center খুললে পারতো।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 আহ কি বলবো সাথ তো দরকার এবার বলছে আমি সেই সাথ টা পাইনা বলছে তবে sir কে বললাম যে আহ তাহলে যে তোমার যে বন্ধু টা আছে সেটা তাহলে তার সাথে করলে হবে ভালো বলছে আমি দেখছি এভাবে বললো। মানে এখন বলছে আমি ঢুকি তখন হয়তো আমি partnership এ মানে করে নেবো এটাই বলছে যাইতো একবার। সেটাই কারণ এখনকার দিনে এখন দেখছি আমাদের গ্রামে যে বাচ্চাদের পড়াশুনা করায় না যে স্কুলগুলো হয় heritage

সেগুলো দেখছি তো প্রায় পাড়ায় পাড়ায় একটা করে হয়ে গেছে মানে master গুলো সব খুলে রেখেছে বুঝলে?

হ্যা সেদিক থেকে একটা ভালো যে পড়াশুনা মানে ছোট ছেলেরাও বেশ ভালো করছে। সেতো সেতো অবশ্যই sir আমাকে এটাও বলেছে যে আহ তুইও তো বেশ ভালো পড়াশুনা করিস তো আহ তুই একটা আহ মান খুলতে পারিস ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য।

হু হু সেটাই তো এবার ওতে আর কতো হবে মানে কি বলব এবার সেটা বড় কথা না এবার হচ্ছে। আহ শিক্ষা দেয়া তো ভালো তাইনা। হ্যা তুমি যেটা বলছো না ওতে কি হবে ওতে কি হবে সেটা তো বটেই কিন্তু দেখো তুমি যখন পড়াশুনা বা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 সেটাই সেটাই বলছি এবার ধরো আস্তে আস্তে হবে তখন আস্তে আস্তে ঠিক বড় হবে sir তো। sir তো আমাদেরকে বলে আমি তো আমি আজকে এই জায়গায় আছি আমিতো একবারে হইনি দেখা গেছে তোদের মতো ছিলাম। আমি একটা মানে বাচ্চা ছিলাম সেই ভাবে আস্তে আস্তে ঠিক মানে হয়ে গেছে কিন্তু চেষ্টা করতে হবে বা আহ হাল ছাড়লে হবে না এরকম বলে।

তাহলে একবার আহ যাবো sir যেয়ে এক জায়গায় হয়ে সব সবকিছু ঠিকঠাক করব যে কালকে কি করব না করব এরকম একটা meeting করতে হবে। হ্যা যাক sir যদি নাও ঢাকে তাও আমাদেরকে যেতে হবে কারন কাল market বা বাজার করার ব্যাপার আছে বুঝলি?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

ও তোমার দেখাই হয়নি, আমি সময় পায়নি তো ঠিক আছে আমি দেখে নেবো। হ্যা সবাই দিয়েছে তো আর ওই বন্ধু বলে ছিলো তোমার।

ও তো আমিও আমিও পেয়েছি মানে কয়েকজন বলছিলাম না যে, আহ আমি বললাম তো যে কয়েকজন বন্ধু আমার ছিলো তো ওরাও বলছে যাবো তো ওদের বলছে আহ এখন তো টাকা নেই। তো বলছে যে ঠিক আছে আমি দিয়ে দিবো আবার বলছে তুমি নামটা আহ মানে লেখবা আরকি সেটাই বলছে যে আমি হচ্ছে পরে দিয়ে দিবো বলছে।

হ্যা দেখো তুমি একটা মানে ভালো দিক বললে কিন্তু দেখিও যেন শেষ মূহর্তে আবার বলে যে দেখ আমি যেতে পারলাম না। এরকম যেন কেউ না বলে। হ্যা সেটাও ওটাই তো problem বলছি এবার হয়তো। আহ ও হয়তো বলে রেখেছে আমি যাবো হয়তো এবার আহ আর একজন বলছে আমি যাবো এবার হয়তো ও কে আমি ওর জন্য cancel করলাম না আমাদের হয়ে গেছে আহ দেখছি ওয়ই বললো যে না যাবো না তাহলে সে বেকার হলো না? সেটাই কারণ হয়েছে আমাদের অনেক পিকনিকে হয়েছে যাবো বলে যাওয়া হয়নি তখন সমস্যা টা হয়ে যায় বুঝলে। হ্যা আর কি বলছিলাম, বলছিলাম যে বাজার যে করব বলছিলাম তো ওই রামপুর তুই তো রামপুর হাটের থাকিস তো তোর ওখানে। আহ বাজারের কেমন কি সব আছে কি বাজার side এ বাজার নেই? দেখ রামপুর হাটেও বাজার আছে plus আমাদের মারগ্রাম যেটা ওখানেও বাজার আছে যেখান থেকে বলবি সেখান থেকেই করে নিবে বুঝলে। তবে আমি আমার মনে হয় মানে আমাদেরও সাইড একটা মানে গ্রাম আছে হাসন না কি বলছে ওখানে হাট বসে। আহ তো ওখানে সবকিছুর দাম অনেক বেশি বেশি পরছে আমি জিজ্ঞেস করেছিলাম বা ওখান থেকে নিয়ে আসিই তো ওখানে অনেক কিছু। দাম নেয় বুঝলি সব কিছু থেকে সব কিছু দাম বেশি নেয় তো ওখানে আরকি কম পাওয়া যাবে না রামপুর হাটে? হ্যা হ্যা অবশ্যই কম পাওয়া যাবে কারণ ওখানে মালটাও ভালো পাওয়া যাবে তাহলে market ওখান থেকে করে নেবো। উম তাহলে ওখান থেকে করতে হবে তো ওটাই ভাল হবে। সেই আর গ্যাস ট্যাস এগুলো রাজু বা সত্তো এদেরকে বলিস যে ওরা যেন Gas oven এসবগুলো নিয়ে নেয়। ওগুলো বলবো আর হ্যা আর একটা কি কথা বলছিলাম যে আমি যে মিষ্টির কথা বলছিলাম না মিষ্টি।

তো ওটা বলছি বলছে আহ আমি একটা দেখলাম যে বাসট্যান্ডে মানে রামপুর হাটের বাস stand এ আহ side এ একটা ইয়ে আছে মানে ডান side এ একটা মিষ্টির দোকান আছে ওই টা কেমন কি মানে ওখানে গেছিস কোনদিন? হ্যা হ্যা তুমি যেটা বলছো বা তুই যেটা বলছিস সেটা হচ্ছে ভোলানাথ sweets হ্যা তো ওখানে কেমন কিসব পড়বে মিষ্টি। হ্যা হ্যা ওইখানকার তো অবশ্যই মিষ্টি ভালো কারণ ওখানে আমরা মাঝে মধ্যে মিষ্টি খাই। তো তাহলে মিষ্টি টা ওখান থেকেই তাহলে কি করব মানে আহ হাট বাজার। তো একাই তো করা হবে না তাহলে এক কাম করব যদি sir কি বলছে দেখে সবকে অন্যান্য কাজে লাগিয়ে দিবো। আহ আর হয়তো তাহলে বাজার টা আর যে মিষ্টি এগুলো ব্যাপার আছে এগুলো তাহলে আমরা দুজনে করবে তাহলে।

আর আমাকেই বলছিলো আমাকে sir বললো যে, আহ ওই যে বাস টা করেছি না ওটা বলছে কিছু অগ্রিম টাকা নেবো তা আহ কিছু দিলে হয় ভালো তো কি করব আগে বাজার টা করে নেবো না টাকাটা আগে দেবো বলতো।

হ্যা তো আমাকেও ওইটাই বলছিলো, বলছিলো যে আমাকে কিছু মানে আমাদেরকের কিছু টাকা লাগবে। কারন, আমাদের আহ কাজ আছে তো এইবার ধরো আহ কি বলবো এবার কাজ তো থাকবে এবার হয়তো কিছু খারাপ হয়ে গেছে বা কিছু এরকম একটা বলছে যে লাগবে মানে কিছু হোক something কিছু লাগবে।

হ্যা সেটা আর কি বলে যে আরো বলছে কারণ, আহ কবে থেকে ফোন করা হয়নি না বাসকে সে দেখে এসছি আর বাস আর সেরকম ভাবে ফোন করা হয়নি তারজন্য হয়তো বলছে, হ্যা হ্যা তুমি তাহলে একটা কাজ করো sir কে বলে কিছু টাকা ওদেরকে PhonePe করে দাও। আহ তাহলে এক কাম করব এই কি আমার যে ফোনের মধ্যে টাকা আছে তো আহ ওগুলো plus আজকে যে দেখা করব বললাম sir কে তাহলে ওখানে তাহলে দিয়ে দেবো একবারে সবাই একসঙ্গে থাকবো হ্যা হ্যা সেটা একটা ভালো করবে তারপর সুধীরকে বলবে জলটা যেন নিতে ঠিক আছে তুমি তো যে জলের যে problem

হ্যা জলের তো ব্যবসা করে ওখান থেকে নিলে তো খুব সস্তায় হয়ে যাবে। হ্যা কারণ ও আমাকেও বলছিলো যে জলের যদি কিছু প্রয়োজন হয় বা নিয়ে তো যেতে হবে তো বলছিলো তাহলে এখান থেকে নিয়ে নিবি সেটাই বলছিলো অনেক মানে কমে পরে যাবে। হ্যা কমে পরে যাবে কারন একটা jar যদি market এ কিনতে যাই।

তাহলে ধর ত্রিশ টাকা করে পরবে আর ওদের কাছে নিলে কুড়ি টাকা পাবি। হ্যা কুড়ি টাকা ওটাই বলছিল যে কিছু কম করে দেবো এবার বন্ধু তো ও তো যাবে ও তো যাচ্ছে। সেটাই তাহলে তিনশ টাকার যদি আমরা জল কিনে নেই এখান থেকে তাহলে ধর পুরো টা হয়ে যাবে প্রায় ত্রিশ Litre থেকে চল্লিশ লিটার ত্রিশ litre পাবো বুঝলে। এবার ও বলছে যে যার থাকে না বলছে সে জল নিয়ে যাবি কোন অসুবিধা নাই কিন্তু ওইযে যার গুলো হারাইস না but আমাকেও তো ব্যবসা করতে হবে। সেটাই যদিও বা jar হারিয়ে বা ফেটে যায় সে একটা ওটার দাম একটা দিয়ে দিবো বুঝলে।

কারণ ওই তো হতে পারে যে ফেটে গেলো বা হারিয়ে গেলো। হম এটাই তাহলে ওগুলো যা হলো হলো তাহলে হ্যা আর যেটা বলছিলাম main জিনিস তো কি বলতো ওই যে poultry টা ওটা আহ ওটা কি করলে ভালো হয় মানে কতগুলো ছেলে সাত। ষাট টা এতোগুলো ছেলেমেয়ের কত poultry লাগবে মানে আন্দাজ একটা। দেখ chicken টা তুই যদি নিতে চাস chicken টা তুই প্রায় ষাট জন যদি থাকি প্রায় ত্রিশ থেকে পয়ত্রিশ KG নিতে হবে। কারণ, যে ছেলেগুলো যাচ্ছে এরা একটু chicken বেশি খায় বুঝলি? ও ষাট কেজি লাগবে তাহলে আমর একটা দাদা আমার একটা দাদা নতুন খুলেছে মানে এমনি আহ poultry এর দোকান তো এখান থেকে নিলে ভালো হবে তো তাহলে। হ্যা হ্যা অবশ্যই যেখান থেকে সুবিধা হবে দেখ সব জিনিস প্রায়।

সেটাই কম বেশি যাইহোক কারণ সুবিধা টা আমরা পেলেই হবে কারন তোমরা যেন বলতে পারো যে একটু piece গুলা ঠিকঠাক করে দিও বা। মানে পরিষ্কার টা একটু ভালোকরে করে দিও বুঝলে।

সেটাই বলে দিবি আজকেই সন্ধ্যে বেলাতেই বলে দিবি যে দেখো আমাদের প্রায় ত্রিশ থেকে পয়ত্রিশ KG poultry লাগবে তা তুমি সবকিছু ready করিও। হ্যা but আমি আগেতেই মানে আমরা বলেছিলাম যে যাবো যাবো মানে আমরা বলছিলাম যে হ্যা একটা আমদের tour আছে তো সে তখনই বলেছিলাম আর এখন কিছু বলিনি তবে এবার বলতে হবে আগে এবার সময় আসছে তো এবার ধর হয়তো যদি তখন নাই পেলে তখন একটু problem হয়ে যাবে যে আর ওটাই সব থেকে main জিনিস। হ্যা হ্যা ওটা আগে থেকে বলাই ভালো কিন্তু মানে কারন ধর ও যদি ভোর বেলাতেই কাটতে লাগে প্রায় ধর time টা লেগে যাবে বুঝলি। সেটাই ও কে ভোরবেলাই কাটতে বলতে গেলে ও কে বলবো যে,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 সেটাই সেটাই গিয়ে ধর বাস আমাদের কয়টার সময় ছাড়বে বলেছিলো যে sir sir তো বলেছিলো যে আহ সবার তো বাড়ি সব জায়গায় সমান না তো আহ sir বলছিলো একটু সকালে বেড়িয়ে তোমার ওই চারটার সময় bus ছাড়বে বললে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

আহ তখন হয়তো থামতে হবে সবাই মানে ইয়ে করলাম বা খাওয়া দাওয়া এরকম ব্যাপার। হ্যা বলছি sir বলছিলো যে আহ তে একবার থাকবো হ্যা এটাই বলছিলো। শিউরি তো এই তো আমাদের চল্লিশ কিলোমিটার বেশিদূর না ওটা ধর ওখানে থেমে কোন লাভ নেই। sir কে আমি বলব যে দেখুন sir ওখানে থেমে লাভ নেই কারন আপনি চারটায় বাস ছাড়েন, নটার সময় যদি কোথাও stand করেন সেটা ঠিক আছে। কারণ,

হ্যা তো sir ওটাই বলছিলো sir ওটাই বলছিলো কি sir আমর ওখানে একটু কাজ আছে বলছিলো তারজন্য থামব। ও সেটা তো sir থামতেই পারে কিন্তু এমনি stand করার জন্য ওখানে না থামাই better কারণ, এই তো এক ঘণ্টার মধ্যেই পৌছে যাবো আমরা শিউরি ঠিক আছে এবার শিউরি যদি একঘন্টায় গিয়ে আবার stand করি তাহলে time টা প্রচুর লেগে যাবে বুঝলি। বলছি দিঘা তুই তো গিয়েছিস তো মানে কোন রাস্তা দিয়ে যায় বলতো মনে হচ্ছে মল্লালপুর হয়ে ওই side তো শেষে গনপুর জংলটা আছে ওই side এ দেখ এখন driver এর উপর depend করছে ও মানে যে রূটটা ওর পছন্দ বা ও সুবিধা পাবে সেভাবে নিয়ে যাবে ও ঠিক আছে?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 হ্যা গিয়েছিলাম তখন তো আমি নতুন গিয়েছিলাম আমি তো বেশি চিনতে পারিনি। হু হু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 আহ আমিও সবকে বলে দিচ্ছি যে উম আজকে একবার তাহলে যাবো sir এর কাছে। হ্যা সেটা তো বলতেই হবে তারপর ধর যে মেয়েগুলো আছে ওদের আগে বলিস কারণ ওরা যা সাজাগুজু করতে লাগে তো যেন, দেরি না করে বুঝলি?

সেটাই কারণ ঠিকই আছে মেয়েরা তো সাজবেই। তারপর ধর আরো সব যে বন্ধুগুলো বা বাইরের ছেলেগুলো আছে ওদেরকে সময়মত মানে চারটে বলবি না ঠিক আছে যে চারটের তিনটে বলবি ধর আগে পৌছাবে। আমি সেটাই তো বলছি যে ওই টাইমে চারটার সময় ছাড়বে বলে চারটায় যেতে হবে। ওরকম না মানে যেতে হবে কিন্তু এক ঘণ্টা আগে আমি ওই তো বললাম যদি কিছু যদি ভুলে যায়। তখন সেই ওইটায় থেকে যাবে তখন তো ওটা কোথায় পাবো আর তো দূর যাচ্ছি তো আমরা অনেক দূর।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 হ্যা হ্যা ঠিক ঠিক তাহলে তুই আহ একেবারে সন্ধ্যে বেলায় দেখা হবে ঠিক আছে আমি তোকে সন্ধ্যে বেলায় তাহলে ফোন করব ঠিক আছে।